এখানে নানা রকমের কাপ দেখা যাচ্ছে লাল কালার মেরুন কালার এবং কলসি একটি ব্যাগ ও আছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি বড় রাজমহলের মতো বাড়ি --